বিল্ডিং -টির পাশে গাছপালা দেখা যাচ্ছে | বিল্ডিং -টি তৈরী করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়েছে ।

এখানে লক্ষ করা যাচ্ছে যে সব বিল্ডিং |

বহুদিন ধরে এই বিল্ডিং -টি তৈরী করা হয়েছে।

সবুজ পাতায় মোড়ানো গাছগুলি দেখতে খুব সুন্দর লাগছে এবং বিল্ডিং -টি--

গার্ডেন বা চিড়িয়াখানা বা কোনো --

কারণ দেখছি অনেকগুলো দড়ি বিছানো আছে।

বা কোনো দূর্গা পূজারও অনুষ্ঠান হতে পারে।

এবং প্রচুর অর্থেরও প্রয়োজন আছে ।

এটি যানবাহন এলাকা আ যানবাহন যুক্ত রাস্তার ছবি তোলা হয়েছে তার পাশে--

ছোটো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে এবং রাস্তার দু পাশে দেখছি গাছ গাছের সবুজ পাতা সেই পাতার--

তারা এক জায়গায় এক সঙ্গে মিলিত হয়েছে।

এবং সঙ্গে দেখতে পাচ্ছি একটি ওয়াল তৈরী করছে এরকম কিছু চি --